ছেলে ভিডিও দেখছে এবং একটি মোবাইল হাতে নিয়ে তার পাশে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে।

দোল লাগছে সূর্যটা সকালের সূর্য পাশে লেক আছে এবং নীল আকা-- ।

চারিদিক সবুজ ঘাস আছে এবং সবুজ আ- বড়ো বড়ো গাছ আছে ।

গাছ আছে এবং পশে একটা আ আ বিদ্যুতের পোস্ট আছে। আরো বাড়ি আছে।

নদী তার উ পিকনিক স্থল আছে ওই নদীর ওপাশে অ্যা সুবজ গাছপালা ভর্তি ঐখানে অনেক লোক বসে আছে।

দেখছে সবাই দর্শনার্থী এসেছে খুব সুন্দর লাগছে।

দুদিকে রয়েছে দুটো পাথর যার পাস থেকে সবুজ এবং সুন্দর জল--